লাইট আছে পাখা আছে ক্লাস রুম - এ কিছু ছাত্র ছাত্রীরা এসে ক্লাস করার জন্য এসেছে। ডেকোরেশন করা আছে খুব সুন্দর ক্লাস রুম -টা ।

দাঁড়িয়ে এরা একসঙ্গে মিলে ফটো তুলছে ঠাকুরকে সামনে পেছনে রেখে ।

আপনার এটা দেখতে পাচ্ছেন এটি একটি ইস্কুল ইস্কুল এ চেয়ার টেবিল দিয়ে সাজানো আছে ।

আমার এখানে দেখতে পাচ্ছেন এটি একটি স্কুলে -এর বারান্দা ছোট বাচ্চা ছেলে মেয়েরা তা কি সুন্দর করে হাতের কাজ করছে।

বহুত এটা একটা ইস্কুল প্রাইমারি স্কুল স্কুলে কিছু ছেলে মেয়ে বসে কি কাজ কাম করছে।

কাগজ প্রজেক্ট ট্রজেক্ট করছে হয়তো। স্কুলে তিনটি ছেলে এ দুটি ছেলে তিনটি মেয়ে বসে কি কর--

মিস্ত্রি ওলডিং করতে এবং কালার করবে বলে সব ঘষাঘষি করছে খুব সুন্দর গাড়ি ।

স্কুলের বারান্দায় দেখুন কতগুলো ছেলেরা বেঞ্চের উপরে আর্ট পেপার দিয়ে।

এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বড় গোডাউন । দেখতে পাচ্ছি মোটর ভ্যানে করে বস্তাই করে মাল এসছে মুটেরা মাথায় করে নিয়ে গোডাউন ভর্তি করছে।

গাড়িটা কিছু বস্তা সামনে পড়ে আছে। গাড়িটা সম্ভবত ট্রাক্টর হবে।